এবার দেখা যাচ্ছে দুটি দরজা খোলা তার ভিতর দিকে একটি ঘর ঘরটির পেছনদিকে একটি দরজা খোলা রয়ে--

ঘরের দেওয়ালটা খুব সুন্দর ওপরে দুটি ফ্যান লাগানো রয়েছে আর দূরে একটি চেয়ার দেখা যা--

এই দোকানটির ভিতরে একটি টেবিল ও চেয়ার -ও দেখা যাচ্ছে।

কুটিটির -টির ওপরের রঙটি নীল সামনে একটি হেডলাইট দেখা যাচ্ছে।

পেছনে একটি দরজার কাঠ দেখা যাচ্ছে আর দূরে অন্ধকার সময়টা রাতের সময়।

এবং সাদা রঙের দড়ি বাঁধা রয়েছে গরুটির পাশেও একটি গরু দেখা যাচ্ছে।

আর উপরে বেশ অনেকটা অংশে ডাঙা তার উপরে ঘাস হয়ে রয়েছে।

যেমনটা দেখা যাচ্ছে এটি ইউনিভার্সিটি -র ভিতরের ক্লাস -এর ছবি এখানে অনেকগুলি ডেস্ক --

যেমনটা দেখা যাচ্ছে এটি একটি রাস্তার ধারে পেট্রোল পাম্প -এর ছবি।

সুপার স্টোর -এর ভেতরে অনেকগুলি তাক রয়েছে তাকে অনেক ধরনের জিনিস খুব সুন্দরভাবে--

যেমনটা দেখা যাচ্ছে একটা খুব সুন্দর পার্ক রয়েছে পার্ক -টিতে একটা বসার জায়গাটিও--

খুব সুন্দর একজন ব্যক্তি ঝাঁড় দিচ্ছেন অনেক শুকনো পাতা।

এবং তাতে নীল রঙ দিয়ে নকশা করা রয়েছে মন্দিরের চুড়োর কাছে রোদ এসে পড়েছে।

দোকানের সামনে দুজন ব্যক্তি রয়েছে সময়টা রাতের বেলা আলো জ্বলছে চারিদিকে।